প্রচুর ভক্ত আসেন পুজো দেবার জন্য।

এটি একটি এটি একটি বাড়ির উঠুনের ছবি | বাড়িটা খয়রি কালার -এর মাঠের মধ্যে অনেকগুলো বাইক দাড় করানো আছে | আ গ্রামের মানুষ এখানে এসেছেন।

মহারাজ বসে সবাইকে আশীর্বাদ করছেন।

বিভিন্ন রকম জিনিসপত্র যেমন চিনি আটা উম তেল বিভিন্ন সংসারের জিনিসপত্র এখানে পাওয়া যায় এখানে বহু মানুষ আসেন।

এখানে এটি একটি একতলা বাড়ি বন্ধ অবস্থায় পড়ে আছে চতুর্দিক গাছ পালা সুন্দর গাছ পালা দিয়ে ভর্তি ম প্রচুর এখানে গাছ রয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে একটি একটি --

বড় গাছের নিচে রয়েছে টুপিগুলো বেতের তৈরি।

এখানে অনেক কাঁচা ইট তৈরি হয়ে রয়েছে কিছুক্ষন পর ঐগুলো চালানি হিসাবে।

ছবিতে দেখা যাচ্ছে এখানে একটি নাচের প্রদর্শনী চলছে।

এটি একটি গঙ্গা স্নানের ছবি দূর দূরান্ত থেকে ভক্তরা এসছেন এখানে স্নান করার জন্য।

চোখ দিয়ে দেখা যাচ্ছে এখানে অনেক ভিটার জন্য মাটি খোরা হচ্ছে।